আমার চেনা জানা একজন আছে যে হচ্ছে এক্সট্রিম জিম ফ্রিক আবার বলে জানুয়ারি -এর মধ্যে দেখিয়ে দেবো করে-এ। তাই দেখতে চাই যে ক জানুয়ারি -তে কেমন জিম হয় ।

এখন বিভিন্ন হোটেল বা-আ-- রিসোর্ট -এ ও আমি দেখি এটা।

না ও সরি ইন্ডিয়ান -এর টায় না গিয়ে পাশে এইচ.পি -এর টায় চলে যায়।